জি তাই তো বলা হয়েছে আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দিবো । হ্যাঁ আমরা প্রত্যেকে এখন অনেক এগিয়ে গেছে বাংলাদেশ আগের অবস্থায় নেই আগে তো মেয়েদেরকে পড়াশোনা করতে দেওয়া হতো না অল্প বয়সে বিয়ে দেওয়া হতো এই সময়টা খুব অপ্রিয় পরিস্থিতি ছিল বর্তমান সরকার এ বিষয়ে পদক্ষেপ নিয়েছেন এবং এর ভালো কোন ফলাফল পাওয়া গেছে এখন আগের তুলনায় বাল্য বিবাহ প্রায় অনেক কমে গেছে পূর্বে অনেক খানে বাল্যবিবাহ হতো যা আমাদের সমাজ ব্যবস্থার বিরূপ প্রক্রিয়া সৃষ্টি করেছে আমি মনে করি বাংলাদেশ শিক্ষা ব্যবস্থায় অনেকটা এগিয়ে গেছে সরকারকে এই বিষয়ে আমি সাধুবাদ জানাই আপনি আবার school গুলোতে primary school গুলোতে গেলে দেখবেন যে school অনেক student অনেক student অনুবৃত্তি দেওয়ার মাধ্যমে student গুলাকে সরকার উৎসাহিত করতেছে এবং মেয়েদেরকে উপবৃত্তি দেওয়ার মাধ্যমে

হ্যাঁ এ বিষয় দিয়ে এদিক দিয়ে সরকার অনেক মানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিছে এবং এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কারণে স্কুলগামী বাচ্চাদের সংখ্যা বাড়ছে এবং অনেক বেশিরভাগ মেয়েরা পড়াশোনা করে নিজের পায়ে নিজে দাঁড়াচ্ছে কারোর উপর depend করতে হচ্ছে না সবাইকে নিজের কাজ নিজেই করতে পারতেছে সেটাই হচ্ছে বড় কথা শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে নিজেকে সঠিক পথে পরিচালনা করা এজন্য সরকার অনেক অনেক ধন্যবাদ এরকম একটা পদক্ষেপ নিয়েছেন তিনি জি আপু আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক কিছু জানতে পারলাম বুঝতে পারলাম সবশেষে বলা যায় সরকারের কাছে আমরা কৃতজ্ঞ উনি আমাদেরকে অনেক অনেক উন্নতির দিকে ধাবিত করেছেন আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা আপনার অরে আপু বলেন না হুট্ করে সর্দি কাশি শীত কালের জন্য সমস্যা হইতাছে আপনার কি অবস্থা হুম আমার মোটা মতি ভালো হ্যাঁ এখন হয়তো শীত কালে weather তা খুব পরিবর্তন হচ্ছে সেই জন্য সবার ঠান্ডা কাশি লেগেই আছে ঠান্ডা কাশির জন্য কি করা যাই এখন আমি খালি গরম পানিখাইতাছি গলা ব্যাথা টো আছে তো হালকা এবং চা খান আচ্ছা উম আর এমনি দেখতেসি আসলে সব বাচ্চা দের মানে এই শীতের জন্য অনেক অসুবিধা হইতাছে

আসলে শীত কাল আসলে আমার সমস্যা তা বেশি হয় মানে শীত কালেই যখন ঠান্ডা লাগে সর্দি লাগে সরিল তা অনেক দুর্বল হয়ে যাই কিছু খাইতে টাইট ভাল লাগে না সেই ক্ষেত্রে আপনার একটু মানে নজর দেওয়া দরকার আপনার খাবারের তালিকার দিকে কারণ immunity যাদের কম থাকে তারা সহজেই রোগ আক্রান্ত হয়ে যাই আর কিছু দিন পর পরেই অসুস্থ হ্যাঁ তার ওপরে এই সামান্য অসুস্থতায় মধ্যে তাদের মানে সব মনে কাজ করার ক্ষমতাটা হারিয়ে ফেলে অসুস্থ হয়ে পরে বেশি দুর্বল মনে হয় বেশির ভাগ সত্যি তা কিন্তু আমাদের তেমন একটা সমস্যা একটা এটা সাধারণত সচরাচর হয়ে থাকে কিন্তু এটা দেখেন এই যে সর্দির কারণে আপনার সরিলটা অনেক দুর্বল হয়ে গেছে তো এটা কিসের জন্য হচ্ছে এটা আপনার খাবার তালিকার জন্য তো আপনি কি আমাকে কিছু suggest করতে পারেন যে কি কি জিনিস change করা উচিত আসলে আমরা তো মানে average ভাত তো খেয়েই এত টুকু এই প্রচুর সমস্যা কারণ কি দেখেন আমরা সবাই সকাল বেলায় বাহিরে থাকি অনেক সময় বা school college এ যাওয়া হয় তো সকালে নাস্তা করা হয় না তারপর াব দ্যাখো দুপুরে হ্যাঁ আমরা নাস্তা করলাম না আমরা বাহির থেকে হালকা পাতলা বা এইটা ঐটা আমরা খাবো তো খাই সেটা আমরা অসুস্থ কোনো হবো আমরা কিছু খাইনি অসুস্থ হবো না এইটা ভাবি আমরা যেকোনো একটা খাবার খেয়ে নেই তারপর অনেক সময় দেখা যাই অনেক জনের আমরা তো মনে করেন চটপটি অদা ফুচকা এইসব কি হয় আমরা খাইছো তো তারপর আবা দেখেন lunch time এ এসে অনেকজনে বাহিরে থাকে তারা সেভাবে lunch করে না হুম হুম গ্যাস ট্যাঁস এর problem হতো হুম এই যে lunch করতেছে না তো আমাদের খাবার আমরা খাচ্ছি আমরা তো পেট ভোরতেছি কিন্তু এই যে আমাদের খাবারের তালিকায় যে vitamin সর্করা খাবার গুলা দরকার সে গুলা ঘাটতি পরে যাবে আচ্ছা এরকম ভাবে তো সবাই তো জানে না যে কোন খাবার তা তে কি আছে যেমন আজকে অনেক গুলো উপাদানের কথা বললেন যেমন ভিটামিন মিনারেলস শর্করা শর্করা এগুলো তুমি মূলো তো আমাদের সুসং খাবার সুসান খাদ্য যেটা আমাদের কে সুস্থ রাখতে সাহায্য করে এই যে শোষক খাবার গুলো রয়েছে যেমন বিভিন্ন ধরণের সবুজ ফল মূল তার পরে শাকসবজি এত তো সব ধরণের সবজি

সবজিতে যে প্রোটিন তা থাকে সেটা আমরা পাচ্ছি না তাতে আমরা দেখুন আমরা ডিম্ খাই কিন্তু ডিম্ সিদ্দ খেতে চাই না আমরা ভাজি করে ডিম খাই হ্যাঁ আমিও সচলাচল আমিও চেষ্টা করি যে ভাজি খেতে সিদ্দ করলে যে প্রোটিন তা থাকে যে ভাজি করলে প্রোটিন তা নষ্ট যেত তা আমরা প্রোটিন তা পাচ্ছি না আচ্ছা আমি একটা খেয়াল করছিলাম কি যে যখন আমি ক্যালোরি হিসাব করছিলাম তো দেখসি কি সিদ্দ ডিমের থেকে ভাজা যে ডিম তো আছে ওটা তে ক্যালোরি বেশি থাকে কারণ ওই সাথে আরো বিভিন্ন ধরণের জিনিস পত্র add করছেন যেমন লবন মরিচ তারপরে তেল তেল যুক্ত করতেছে তো সেই জন্য সেটাই বেড়ে যাই আচ্ছা এই জন্য আসলে আমি সচলাচল ওই ডিম্ সিদ্দ ওর জায়গায় ওই ভাজি করে খেতে আমার আমরা সকাল বেলা বলি কি সকাল বলা দুধ ডিম্ খাওয়া ভালো সকাল বেলায় আমরা উঠে নাস্তাতেই একটা ভাজি ডিম্ খাইয়ে ফেলতেছি কিন্তু আমরা বোধয় খাইছি তো ডিম্ কিন্তু আসলে আমরা ডিম্ খাই না আমরা আমাদের শরীরে এর জন্য একটা রোগ ডাকে আনতাছি কালকে দিনে প্রচুর পরিমানে দেওয়া হয়েছিল সেটা আমরা সকাল বেলা খালি পেটে gastric রো সমস্যা করতে পারে ও হো আসলে আপনি একটা খুব সুন্দর জিনিস বলছো আসলে আমি কয়েক দিন আগে আমার এই সমস্যা তা হয়েছিল যেমন আহ আপনি বললেন যে খালি পেতে যে ডিম্ sorry ডিম্ ভাজি তা আরকি তো আমি আগে সব সময় রুটির সাথে দিম ভাজি তা খাইতাম তো অনেক দিন খাওয়ার পরে আমি problem তা এরকম face করি নেই কিন্তু প্রায় দেড় মাস যাওয়ার পর থেকে আমার প্রচুর গ্যাস্টিক এর সমস্যা হটেছিলো আমি আসলে sure ছিলাম না কিছু কারণে হয় বা কোন কারণে হতেছে তো একটা জিনিস খেয়াল করছিলাম যে কয়েক দিন ডিম্ খোয়া বেশি তো কয়েক দিন বলছিলাম আবার কয়েক দিন খাইছি আবার same problem তা শুরু হয়েছিল এখন মোটা মতি বাদ দিচ্ছি মোটা মতি ভালো আছি যদিও আগে জানলে আপনি সকাল বেলা উঠে আপনি ডিম্ খেতে পারেন একটা সেদ্দ ডিম্ খেতে পারেন আমাদের পেট টাও ভোরতেসে তারপর মনে করেন protein টাও পাচ্ছি কিন্তু আসলে আমাদের সেদ্দ ডিম্ খেতে ভালো লাগেনা তার জন্য আমরা ঘরেও হা আসলে তারপরে এখন আবার দেখেন এখন বর্তমানে মানে বেশিরভাগ মানুষের আমরা class করতেসি আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি আমরা বিভিন্ন presentation এ যাচ্ছি বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা অনেক জায়গায় যাই কিন্তু দেখবেন সাধারণ মানুষের তুলনায় এখন চোস্ত সেই সংখ্যা টা অনেক বেশি সব মানুষের চোখেই মোটামোটি অনেক মানে গুরুত্ব পূর্ণ topic এখন তো আমিও চশমা পড়ি

কিন্তু এখন সেটা বাচ্চা দেড় school primary school বাচ্চা দেড় কেও দেখবেন আপনি চোখে চশমা পরে থাকতে এটা কেন কারণ কেও দেখে না আমরা যেহেতু ছোট মাচ vitamin a থাকে খাবার গিলা যে ছোট মাচ গীলা পাওয়া যাই তারপর গ্রামীণ বাঙ্গলার যে মাছ গুলো আছে সেগুলোর নাম আমরা মোটা মতি জানিও না

আমরা যখন বাসায় যখন রান্না করা হয় তখন আমরা বলি কি এগুলো তে কাটা আমরা খাবো না ভালো লাগতাছে না এইটা কি ভাবে খাই এই ঐতো বাহানা দিয়ে আমরা জানা তা করে আমরা বাসার ছেলে পেলে গুলো আমরা খাওয়া দাওয়া কি না বড়ো মাছ খুঁজি মাংস খুঁজি কিন্তু এই যে দেখেন আমরা যে vitamin a থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম সেটা যে পরবর্তীতে আমাদের চোখে effect নিয়ে আসছে হয়তো বা আমরা ছোটরা একটা বুজতে ছিনা কিন্তু আমরা যখন আরটুকু বোরো হয়ে হচ্ছি ওই ঘাটতি তা বাড়তে থাকে যেটা পরবর্তীতে একটা বড়ো একটা ছা দেখেন চশমার power তা কিন্তু দুই চোখে same থাকে না তারপর আবা দেখেন কিছু দিন পর পর কিন্তু চশমা change করতে হয় কারণ কি power বেশি কম হয়ে যাই

আসলে আমি এই জিনিস গুলা আজকে নতুন জানতেছি আসলে আপনার কাছ থেকে আর ধরেন expose যারা চশমা ব্যবহার করে যেমন আমার কথায় বলি আমি চশমা ব্যবহার করি তো এখন আমার করণীয় কি মানে কি করলে আমার এই জিনিস তা আর খাবার গুলু দেখে খাওয়া দরকার যে আমরা যে ছোট মাছ গুলো খেতে চাই না আপনাকে জানতে হবে প্রথমে কারণ কি এখন তো internet এর যুগ সব ধরণের তথ্য আপনি সহজে পেয়ে যাচ্ছেন আপনাকে প্রথমে জানতে হবে vitamin a জাতীয় খবর গুলো কি কি সেই সব খাবার গুলা আপনাকে বেশি পরিমান খেতে হবে তারপরে যে সবুজ পরিবেশে সবুজ ফল মূল শাক সবজি এই গুলো খেতে হবে যে গুলা একদম fresh থাকে বলুন কি apple আমরা লাল তা খেতে পছন্দ করি কিন্তু যেটা সুবুজ সেটা তে কিন্তু প্রোটিন বেশি থাকে আচ্ছা আরেক তা জিনিস আপনিতো অনেক কিছু বললেন যে ফল খাওয়ার ব্যাপারে এখন একটা জিনিসের জন্য খোয়া হয় না আসলে এখন তো maximum জিনিস মানে এই ভেজাল তা কিছু তা হলেও কমানো যাই এই যে দেখেন আমরা হ্যাঁ ভেজাল বলতে এখন আপনি বাইরে থেকে ফল মূল কারণ এটাই হচ্ছে ব্যাবসার একটা দোকানের অনেক আপনি হয় তো আজকে বেচা হয়নি বা কালকে বেচা হবে আজকে হয় নি তো রোজ ফেলে দিতে পারবে না

রাখতেও তো পারবে না যদি formalin না ব্যবহার না করবে নাতো নষ্ট হয়ে যাবে তখন ওকে ফেলে দিতে হবে আচ্ছা সে থেকে যাতে লস না খাই এই জন্য সে formalin use করে

hello আপু আপনার হালকা মনে হয় noise আসতেছিল যার কারণে আমি আপনা কে একটু থামিয়েছিলাম এখন চলে গেছে আচ্ছা আপনি বলেন দেখবেন কি আপনি জীবাণু গুলো থাকে ওগুলো একটা কিছু ফল মূল বা শাক সবজি এইসব গুলাই ব্যবহার করা যাবে এটা সব কিছু জায়গায় ব্যবহার করতে পারবেন যেটা দেখেন আমরা কোনো ফল মূল আনতেসি সেটা আমরা

হুম যে এত করছি যাতে বাহিরে ধুলো বালি গুলো কে আমরা ধুচ্ছি কিন্তু কিন্তু আর ফলমূলে বিভিন্ন ছোট ছোট জায়গাও থাকে যে গুলোতে ধুলো বালি জন্য এ থাকে যেটা আমরা খাওয়ার time হুম হুম যেমন apple এর হয় কিছু জায়গায় তার পরে আবার আঙ্গুরের উপরের দিকে কত তা হয় খুব যেটা হয় সেই ভাবে আমরা প্রথমে but normally খেতে যাস সেটা ঠিক না বেশিক্ষন না পারেলও দশ বিশ মিনিট হলে পানিতে যদি ভিজিয়ে রাখেন এটা ভীতিকর জীবাণু গুলা পরমালি দেখব পানিতে বেরহয়ে আপনি তো আমাকে চোখের ব্যাপারে অনেক কিছু বললেন যে testing ব্যাপারেও বললেন আচ্ছা দাঁতের ব্যাপারে যদি কিছু বলেন দাঁতের পরিচর্যায় এই যে একটি র আজ টেকি ওই যে সামনে কি কি তারপরতো দশটাতে ফলনা পেয়ারাগুলো এইসব খাবার একদম দেশীয় খাবার যেমন কি আমরা হ্যাঁ পেয়ারা খাই মাঝে মধ্যে খোয়া পরে কিন্তু আমরা সেটা কে regular কিন্তু পেয়ারা কিন্তু সব সময় পাওয়া যায় বারো মাসিই পাওয়াযায় ধরতে গেলে

এখনই দেখেন ছোট ছোট বাচ্চা পাবে school এর বাচ্চা পাই এটাও কিন্তু দাঁতেও অনেক সমস্যা থাকে কারণ কিন্তু পেয়ারা আরো সকল food খেলেও পেয়ারাটা আমরা খাই না

আর আরেকটা জিনিস

এই যে মোট কথা বলতে মনে পরে আমাদের সব খাবারই প্রয়োজন কিন্তু দেখেন আমরা খাবার খাই ঠিকই কিন্তু খাবারের পরিমান তা বুঝে খাইনা যে আমরা আসলে আমাদের খাবার তা দরকার আমরা বললাম না বা বাহিরে থাকতে বা নাস্তা করতেছি আপনি আমাদের একটা বাইরে কিনা বললেন যে আমিতো খাইছি আমার পেট ভরা না আমি এখন কিছু খাবো না রাতে আসে পশে সদেনেবেন বাড়িথেকে খেয়ে এসছি

কিন্তু দেখেন বাজারটা কি এত দেবে healthy নাকি unhealdy আহ healthy unhealthy আমার মোতে এখানে একটা কথা আছে কথাটা হচ্ছে জি আহ charger এরতো ওই প্রোটিন টা থাকে আর charger তা হচ্ছে রুটি দেওয়া থাকে কোনো উপরের cover টা তো রুটি দিয়েই cover করা যাই আর মাঝে মাঝে হয়তো বা কিছু তো এই জায়গায় junk food এর ব্যাপার

junk food এর ব্যাপারে আসলে মনে করেন এটা আপনি একদিন খেছেন হা একদিন খাবার এটা স্বাভাবিক খাতেই পারেন সচলাচল কিন্তু যেখানে দেখছি ব্যাপারটা ব্যাবসায় আসেনা টো আপনি যখন এটাকে একদম করে দেবেন খাচ্ছে না এইজাতীয় সুদু আপনি বাইরে খাচ্ছেন এটা তো সমস্যা নাই কিন্তু charger সাথে যে

কিছু খাইয়া লিবেন pizza খাচ্ছে এইটা খাচ্ছে ঐটা খাচ্ছে তো এইগুলা আমাদের শরীরের জন্য ক্ষতি করে আরকি এছাড়া তো normal একটা খাবার যেমন কি charger বাদ দিন আমরা তো খাই সবাই সবাই খাই তার পরে মাঝে মধ্যে বিরিয়ানি খেতেও আমরা ঠিক থাক খাচ্ছি এইটা ভালো এটা আমরা salad এর সাথে ব্যবহার করে খাচ্ছি এগুলা আমাদের শরীরের কোনো ক্ষতি করে না কিন্তু ওই অভ্যাস করেফেলেন এ গুলা আর খাওয়াটা অভ্যাস করে ফেলেন শরীরের জন্য ক্ষতিকর যেমন কি আপনি বললাম আগে এখন আপনি এত রাত্রে একটা charger খেলেন আপনি হয়তো বা রাতে ভাত ও খাবেন না বলবেন কি আমি তো খেয়ে আসছি তো আপনি actually যে আপনি যে সারাদিন কাজ কর্ম করছেন আপনার শরীরে কি মিনারের প্রোটিন শর্করা এইগুলো কি ভাবে

আসলে জিনিস তা এখন অনেক তা clear হয়েছে আর আপনার কাছ থেকে তো অনেক কিছু জানতেছি আচ্ছা আরেকটু জিনিস যেটা আমার আমি কয়েক দিন আগে আমার দাঁতের problem হয়েছিল তো যার কারণে আমাকে flossing এর কথা তা doctor বলছিলো কোন flossing তা ব্যবহার করলে খুব ভালো আমি বাজারে তো দু রকমের flossing দেখতে পাই যেমন একটা হচ্ছে যে সুতা তো ধরেন আরেক তা হচ্ছে যে টু টিক ধরণের কোনটা better বা সেটা হবে আপনার দিক থেকে মানে কোন সদার দিকটা তো সবার ধরেন মনে করেন আপনি আমি অথবা অন্য একটা use করি আমি just এক এক জন একেকটা use করে সেটা হচ্ছে test এর ওপর বা নিজের এখন আপনি মনে করেন আমি একটা use করতেছি আপনাকে এটা ভালো না লাগতেও পারে তা আপনি যেটা আপনার কাছে কম সেটা বেশ মনে হবে আমার কাছে এটা ভালো লাগতাছে আমি ওটার চেয়ে এইটাতে ভালো result পাচ্ছি তো সেই ক্ষেত্রে সেটা আপনাকে ব্যবহার করে দেখতে হবে কারণ কি সবার ক্ষেত্রে সবার সমস্যা একই

আচ্ছা আপু আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম দাঁতের ব্যাপারে চোখের ব্যাপারে আরো নতুন নতুন জিনিস জানলাম আপনার সাথে কথা ওলে খুব ভালো লাগলো আপনার সাথে আবার পরে কথা হবে আচ্ছা ঠিক আছে আপু আল্লাহ হাপিস আসালাম ওয়ালাইকুম

জি আমি রাকিব বলছিলাম ও রোকিব সাহেব ভালো আছেন

জী আহ মন্দ আছি না ভালো আছি তো দিনকাল কেমন কাটছে আপনার চারপাশে কি অবস্থা বর্তমানে যে load shedding এর যা অবস্থা এই শীতকালেও গতবারের মতন আমি অনুভব করতেছি আমাদের দেশে যে শীতকালে প্রচুর পরিমানে load shedding জী একদিকে আমাদের বিদ্যুতের উৎপাদন বাড়তেছে কিন্তু সঞ্চালনের line এর হয়ে বিদ্যুৎ বিতরণ করা যাচ্ছে না মজার একটা অঙ্করা হ্যাঁ বিদ্যুতের যেই পরিমান load shedding হচ্ছে শীতকালে গরমকালে আসলে কি হবে আল্লাই জানে হ্যাঁ আল্লায় জানে তো আপনার কি মনে হচ্ছে যে শুধু মাত্র সঞ্চালন line এর কারণেই কি আমাদের এই বিদ্যুৎ এর ঘাটতি দেখা দিচ্ছে এটা কি এরকম

হ্যাঁ সেদিন যেটা দেখালো যে আমি খবরে দেখতে পেলাম দেখানো হয়েছে যে আমাদের যেখানে আটহাজার mega watt এর চাহিদা ছিল সেখানে ছয়হাজার না কত বারোসো কি তেরোশো mega watt এর ঘাটতি চলে আসে এখন ও যদি এই অবস্থা হয় আমাদের তো গরম কালে দেখা যাবে বারোহাজার থেকে পনেরোহাজার megawatt থেকে বিদ্যুতের প্রয়োজন হয় তখন তো খুবই খারাপ অবস্থায় হয়ে যাই জী তখন আবার সে যে পানিতে নিয়ে একটা সমস্যা হবে যে আমাদের খাদ্য শস্যে উৎপাদনে ব্যাঘাত ঘটাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ খাদ্যশস্যে উৎপাদন ধরো ব্যাঘাত ঘটবে পাশাপাশি সার উৎপাদনও কমে যাবে বিদ্যুতের সাথে কিন্তু সবগুলার সংযুক্ত আছে এবং দ্রব্যমূল্যের দাম ও বেড়ে যাবে দ্রব্য মূল্যের দাম বাড়বে জ্বালানির তেল যেভাবে বাড়তেছে দাম diesel এর গরিবের জ্বালানি কৃষিক্ষেত্রে diesel লাগে কিন্তু diesel এর দাম অনেক বেড়ে গেছে অন্য জ্বালানির দামও তো বাড়তেসে gas বিদ্যুতের দাম দেখেন বিদুতের দাম যেখানে ছিল আহ এখন আইস কোথায় জানুয়ারির শুরু তে পাঁচ percent বাড়ানো হয়েছে এখন আবারো পাঁচ শতাংশ বাড়ানো হয়েছে ফেব্রুয়ারি তে যুক্ত হৰে দেখা যাবে যেহেতু আমরা এখন load shedding এ ভুগতেছি পাশাপাশিভাবে দশ percent গরিবের জন্যে মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়াবে জী মানে আঠা-আঠারো দিনের দাম ধরে দুই বার দাম বৃদ্ধি করলো মজার বিষয় আগে যেটা internationally র মাধ্যমে সবাড়ির সামনে বলতো বিদ্যুতের দাম বাড়বে এখন এটা সরকার নিজের হিসেবে করে গোপন দিয়ে নিজের ইসে নিয়ে গেছে তারাই দাম বাড়াবে তারাই দাম কমাবে জবাবদিহি কোনো জায়গায় থাকলোনা actually জী জবাব দিহি তো থাকছে না তাহলে তাদের ইচ্ছা মতোই যেভাবে ইচ্ছা করছে সেভাবে হয়তো দেশটা পরিচালনা করতেছে আমাদের দেশের জনগণের যে কি অবস্থা হবে দেখা যাচ্ছে যে গতবছরই last শেষের দিকে যে বিদ্যুতের অভাব দেখা দিলো দেখা যাচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষার দিকে লেখাপড়া তে সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে যে যার হযতোবা উহ ক্ষুদ্র ছোট ছোট auto বা রিক্সা চালায়া জীবিকা নির্ভর করে তাদের তাদের বিদ্যুতের গাড়ি তা charge দিতে পারছে না বিদ্যুতের কারণে তাহলে তো তাদের পুরোটা দিনই loss যাচ্ছে এটাই আচ্ছা আর কি বলবো ডিম্ এর দাম যে ভাবে বাড়তেছে ডিম্ হলো আমাদের প্রথম শরীরের জীবনে অনেক বেশি প্রয়োজনীয় একটা ডিম্ এখন তেরো টাকা পিস্ জী জী আমার রাশিয়া ইউক্রেইন্ যুদ্ধের ফলে একটার সাথে একটা কথা বলার সুযোগ পাচ্ছে এবং রাশিয়া যুদ্ধ হচ্ছে কম আসতেছে রাশিয়ার যুদ্ধ ইউক্রেইন্ যুদ্ধ নিয়ে আপনি কি জানেন রাশিয়া ইউক্রেইন্ যুদ্ধ নিয়ে জানি তবে আমার কেন মনে আমার মনে হচ্ছে তারা হয়তো বা ঐটা অন্য দিকে নেওয়ার জন্য হয়তো রাশিয়া ইউক্রেইন্ কথা উঠছে রাশিয়া ইউক্রেইন্ কি আমাদের দেশের খাদ্য শস্যের ওপর কেন তার প্রভাব ফেলবে এবার আমাদের দেশে একটু উৎপাদন হচ্ছে যেমন ডিম্ উৎপাদন হচ্ছে দিমের দামটা তো বাড়তেসে যে আহ তারা যে বিভিন্ন ধরণের উহ জ্বালানি খরচ বা এগুলা বাড়াচ্ছে এর কারণে হচ্ছে এগুলো রাশিয়া ইউক্রেইন্ সম্পর্ক নাই এর মধ্যে তাইনা বিশ্বের অবস্থা actually তো ভালো তো না যেইটা বোঝা যাচ্ছে না কি হবে না হবে জ্বালানির যা দাম আবার আন্তর্জাতিক market এ এখন তৃপ্তি পাচ্ছে ইউক্রেইন্ থেকে আমাদের government এর eighty percent ই ইউক্রেইন্ থেকে আসে আচ্ছা এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সম্পর্কে আপনি কিছু জানেন?

বিদ্যুৎ কেন্দ্র jio ওটার সম্পর্কে দেখলাম তো এটা কাজে শ্রীগ্রই হয়তো শেষ হবে এবং উদ্বোধন যাবে দেখা যাক আমরা অপেক্ষায় আছি সেটা যেন উৎপাদনে যাই আমাদের কে সঠিক বিদ্যুতের চাহিদাটা মিটাতে পারে

জী জী এটা বড় খুবই বড় হুমকি হয়ে যাবে যেখানে দেখা যাচ্ছে আমাদের দেশ টা তো ছোট একটা দেশ এটা কিন্তু আমাদের বড় বড় দেশ যেখানে যাদের আয়তন বেশি আড়াই এরকম এসবই অঞ্চলে করে

জী জাপান এর একটা বিদ্যুৎ কেদ্র্রে একটা সম্যসা হচ্ছিলো দেখছেন তারাই ন্যাকামি ফুফু সীমা ফুফু সীমা পারমাণবিক বিদ্যুৎ থেকে তাদের যেই প্রযুক্তি গত উন্নয়ন উন্নত প্রযুক্তি রয়েছে তারপরে তারা কিন্তু খুব suffer করছে এই বিদ্যুৎ কেন্দ্রের ইটা গোলমাল করতে

হম তাহলে আবার বলবো এইসব হ্যাঁ তো দেখা যাচ্ছে দেখেন হয়তো বা এইটা উদ্বোধন করবে বলতেছে ওই যে যেমন আহ রামপালজি বিদ্যুৎ কেন্দ্র বা বাছাবাড়ি না কোনটা কোনটা দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ রামপালের দেখা যাচ্ছে যে এখন বলতেছে যে বিদ্যুৎ উৎপাদনের জন্য ঐটা তৈরী করা হয়েছে ওই যে তেরোশো megawatt ঐযে ঐদিন আবার দেখলাম কয়লা কয়লার অভাবে ওখানে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের গ্রীষ্মকালে তো আরো একটা বিপদ দেখে আনবে যদি ঐটা বন্ধ হয়ে যাই রামপাল রামপালের যেইটা হয়ছে ইটা লহো কয়লা ভিত্তিক বিদুঃ বোরো একটা বিদ্যুৎ কেন্দ্র কিন্তু এই যে এইটার impact তো আমাদের সুন্দরবন তো শেষ হয়ে যাবে আমাদের তো Complaintsmaintain করা হয় না ঐইভাবে সুন্দরবন যদি শেষ হয়ে যাই আমাদের ঐতিহ্য কিংবা আমাদের দক্ষিণ অঞ্চলের জন্য যেইটা এই সবে কাজ করে

জী পৃথিবীতে বোরো ঘূর্ণিঝড় আসলে কিন্তু দেখা যাই সেইটা আমাদের shelter দিচ্ছে আশ্রয় কাজ করতেছে এবং সেটার জন্য বাংলাদেশ এটার জন্য ঘূর্ণি ঝড় বা আইলা শ্রীধর এগুলা থেকে বেঁচে যাচ্ছি বেশিরভাগ সময় দেখা যাই

জী ওটাই এখন যদি ঐটা হয় তো খুবই দুঃখজনক হবে বিষয়টা এইটা তো হচ্ছে পাশাপাশি তো ঐখানে এতবড়ো mega structure করেছে হাজার হাজার কোটি টাকা খরচ করে তাও আবার ঐখান থেকে যদি বিদ্যুৎ যদি উৎপাদন না ই আসে শুধু কয়লার অভাবে তখন তো একটা খুবই দুঃখজনক হবে দেশের মানুষের জন্য এতো টাকা খরচ করে একটা project বানায়া যদি ঐখান থেকে বিদ্যুৎ আমরা না পেতে পারি এবং আমাদের দেখা যাচ্ছে যে উম শুধুমাত্র যে বিদ্যুতের সমস্যা হচ্ছে এরকম না gas এর দাম বাড়ায় দেওয়া হচ্ছে

জী জী ওরা এক নতুন gas ক্ষেত্র পাইছে সেখান থেকে বলতেছে যে gas পাবে খুবই শিগ্গিরই দেখা যাক কি হয় এরকম তো অনেক gas এর সন্ধান জী বলেন

জী জী চারসপঞ্চাস কোটি হচ্ছে পাইছে এই টাকায় কিযে হবে আল্লাই জানে এই টাকার ইজ্জত আমাদেরই করতে হবে actually হ্যাঁ আমাদেরই করতে হবে কি করতে হবে বলতে গেলে আমরা করবো কিন্তু কিভাবে করবো সেইটা কিন্তু হয়তো বা দেখা যাবে একটা বোরো ধরণের বিপর্য চলে আস্তেও পারে হলেও হতে পারে কেন না আমাদের বর্তমান যে অবস্থা সেক্ষেত্রে আমরা এই দেশ চালিয়ে আবার পাশাপাশি ঋণ কিভাবে দিবে সেটাই দেখার বিষয় হবে একটূ হম সকালে আরো কিছুদিন মোজ মস্তি করতে হবে এখানে হম হয়তো বা দেশ তা আর কতদিন চলে দেখা যাক যেমন pakistan sri lanka তারাও কিন্তু দেওলিয়া হওয়ার আগে আমাদের দেশে তে এই যে ঋণ নিয়েছিল ঐসব করতে পারি নাই

বলা তো যাচ্ছে না দেখা যাচ্ছে যে বিভিন্ন news media তে তারা বলছে যে তাদের ঋনটা শুধু মাত্র তাদের বর্তমানের একটা just কিছু সময়ের জন্য এখন তারা পার পেয়ে গেছেন সহায়তা পূরণ করতে পারবে হ্যাঁ সব দিক দিয়ে মন খারাপ করা একটা খবর আরেকটা খবর শুনলাম যে আর্জেন্টিনা কে নাকি বাংলাদেশ এ আনা হবে আর্জেন্টিনা ফুটবল team কে নাকি বাংলাদেশ এ আনা হবে তার জন্য একশো কুড়ি টাকা প্রয়োজন এইটা তো আমাদের dollar এই দিতে হবে সংকটয়ের মধ্যে আমরা এই একশো কোটি টাকা কেন দিবো যেখানে দেখা যাচ্ছে আমি ঐদিনই আরেকটা VVC বাংলায় খবরে দেখলাম যে LC খুলতে পারতেছে না বড় বড় ব্যবসায়ী LC না খোলার কারণে বিদেশ থেকে যে আমাদের যে আমদানি product গুলা আসে সেগুলা যদি না আসে দেখা যাই যে ঐগুলার দাম ও বেড়ে যাই এক সময় খুব খুবই অভাব দেখা যাই সামনে রমজান আসতেছে রমজানের সময় কিন্তু আমরা সব কিছুতেই দ্রবমূল্যগুলো কিন্তু বিদেশ থেকেই আসে যেমন ছোলা আহ খেজুর এরপরে

এই তো প্রসাদ চিনি মানে একশো ঊনত্রিশ টাকা একশো পঞ্চাশ টাকা মানে